আমরা আগে মানুষ যারা আমাদের গ্রামের চাষবাস করত তো আমরা দেখেছি আমরা দুটো গরু বা মহীশ--

তুই কাঠের জিনিসগুলো যেভাবে মিস্ত্রীরা তৈরি করে এত সুন্দর করে যে বিভিন্ন ডিজাইন এ তারা বানিয়ে থাক--